এবং সাইড -এ একটি বুলু রংয়ের মারুতি আ লাগানো আছে ।

এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাফে অথবা হোটেলের ছবি যেখানে ওয়েটার দাঁড়িয়ে লাল টি- শার্টে ।

এখানে আমরা দেখতে পাচ্ছি-ই একটি গার্লস স্কুল -এর ছবি।